load free একদম জলের আওয়াজ সুন্দর হাওয়ার আওয়াজ হাওয়ার সেই সো সো করে যেই sound টা আসে অসাধারন লাগে মাঝে মাঝে

আচ্ছা আপনি একবার বলছিলেন আপনার এই escalation এর গল্প শোনাবেন তো শোনান আমি তো গোয়ার গল্প এত শোনালাম আপনি escalation এর গল্প আপনি বলবে বলছিলেন বলুন আমিও একটু শুনি একদমি শুনুন তাহলে প্রথম থেকে বলছি আমি আপনারে আমরা কি কি কান্ড করছি এবার

তোমায় বরাবরি collage এর আমি প্রচুর শান্ত সৃষ্ট ছিলাম উহ সবাই ভাবে ই তো আমার মনে হয় যে আমি basically আমি personally এটা feel করি যে inner beauty is not important then either beauty ওই ঐরকম এটাই দেখুন আমিও ওই রকম দিয়ে ঐরকম collage এ যাইতাম না ওই সবাই ভাবে এ ল্যালা ক্যাবলা আছে ই হ্যাঁ হ্যাঁ এই রকম একটা আর আমাদের ওখানে না হটাৎ করে শুরু হয়ে গেছে সে হয়েছে আমাদের আমার মতোন কিছু জন ছিল আমার বন্দুরা যেরকম হয় না লোক জন যে category র mentality র হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ match করে যাই ওই রকম আমরা কিছু বন্ধু হয়ে গেলো either i upper class higher class ভাবতে শুরু করেছিল তারা একটা portion হয়ে গেলো কিন্তু সমস্যাটা হচ্ছে গে আমরা দুটো class এই belong করতাম মানে সবাই আমরি তো সেই আমার এই রকম একটা case করতো সেই জন্য তাদের সাথে বন্ধুক্ত হয়েছিল এবার ওই রকম করে এখন হয়েছে যে আমরা ওদেরকে এই রকম করে লোক জোর করতাম এখনো সো বলি আজ ধাত শেষে আমি যদি লোকের নাম অপরিচয় সে ওটার নাম হয়ে ছিল অপসই এখন আমরা এই রকম ভাবে আমরা যেকোন আমাদের বন্ধুদের মধে কথা কিই তখন আমাদের হ্যাঁ আগের জন্মে তুই জানিস তো এই এই এই এইরকম একটা বাপের হয় দিয়ে ওরা ওরা একেবারে সেই হাম বোরো আমি এই আমি সেই হ্যান ত্যান মানে একটু ঘামা type এর এই প্রবল হিংসা হ্যান ত্যান করে এই রকম একটা ব্যাপার সেপার মানে হয় না দেখানো দেখোনো একটা ব্যাপার ছিল

হলো সব কিছু হলো কিন্তু train থেকে আমাদের সঙ্গে ঝামেলাটা শুরু হলো আমাদের আমরা জন বন্ধু আমাদেরকে ওরা কিছুতেই ওদেরই সব কোটা ওরা আর জন্য দশ জন ছিল ওরা সব সময় একজায়গা তাই থাকবে এবার কোথায় তাতেই আমরা যাইতাছি ওরা সেখানটাতেই অমনি করতাসে মানে আমাদের দোকানে থাকতে দেবে না ওদের কেই চাই ওদেরকেই চাই এইরকম করে করে ট্রেনের মধ্যেও গোটা আমরা গেছিলাম না ঘুরে এসেছে গাড়িতে মানে আমাদের

তো mam বলছিলেন যে ঠিক আছে তোরা এতো phanjaim খারাপ করি না তো ওরা যখন ওখানে জাবি তোদের কে আমি একজন পাঁচজনকে একটা personal room দিয়ে দেব সবাই আলাদা আলাদা থাকে আর তোদের কে দিয়ে দেব তোরা ওখানে মজা করিস থাকবি এবার এই রকমে কি যেই আমরা ওই রকম দিয়েছি বেশ ওখানে গিয়ে হুন্ডি ওরা ওখানে থাকবে এক সঙ্গে চান ওরা সবাই ওদের দোকানে হয়ে যাবে ওরা ওদের খাটে ধরছে না ওরা চেপে চেপেই থাকবে গুটি সুটি করেই থাকবো কিন্তু আমরা এখানেই থাকবো এবার একটা বন্ধু ছিল সে পুরো একদম মাথা গরম public পুরো এখন থেকে দুটা মারলে পাই করে কোথায় নিয়ে ছেলে তো সবার সঙ্গে horizon type এর আছে তো সেখানে photo শটো সব ওই খাট খাটিয়া গুলো হয় না

ওই রকম সেখরে খেলা বুজছে এই মাথার উড়লো সাই করে গিয়ে ওই মাথায় গিয়ে পড়লো এবার এতে তো shutdown করা যাইতেছে না এটা আবার mam দেখতে পেছে এই রকম করছে

আ ই আহ দিদিদের সঙ্গে মানে third year এর দিদিদের সঙ্গে থাকতে দিই তোরা থাকবি তোদের পাঁচ জনকে থাকতে দেব আর আমাদের কাছে না ওটা surprise ছিল ওটা আসলে ছিল কি বলুনতো জঙ্গলের মো হে যে সব গুলো খাতের বাড়ি গুলো হয় না

দুতলা বাড়ি ছিল ব্যাস এক মার ওই যে আমরা দুটো সিং ছিল ওই বন্ধুটার সে দোকানে গিয়ে mam এর কাছে কি যে কাঠি নাড়িয়ে এসেছিলো

sleeper নিয়ে রাস্তার এই পাস থেকে ওই পাস বাই বাই করে ঘুরছি তো কোথায় যাচ্ছি রে তুই চল না তোদেরকে নিয়ে যাচ্ছি আমি গিয়ে দেখলাম কি মানে আমাদেরকে dream ছিল যে আমরা ওই রকম একটা কাঠের দোতলা বাড়িতে থাকবো তাও দিকে

ও হো চারজনের পুরো পাঁচটা আলাদা আলাদা খাটিয়া ছিল এইভাবে আর পাঁচজন আনন্দের সংঘে সব ড্যাং ড্যাং করে লাফাতে লাফাতে হয়ে গেলাম সেটা আবার ওরা যখন পরে দেখতো তখন দেখতে আমাদের সঙ্গে আপনা mam আপনি খুব খারাপ করছেন হ্যান ত্যান করে mam এর সাথে ঝগড়া হইতেছে আমরা ওটা কান দেয় নাই এবার ওখান থেকে আমাদের adventure শুরু হলো এবার আমেসি আমার বন্ধু ছিল সে যদি এই আরকি group ছিল সে দেখছিলো এবার ও dering types এবার আমরা দুটো ওই রকম যখন বদমাইশি চরম level কাকে বলে মানে বাধা গরু ছাড়া পাইসি আমাদের তো কিছু সার্কাস করতেই হবে তো এবার আমরা কি করছি এ রকম চল ওই জঙ্গলের মধ্যে না আমরা দুজনে চলে যাই এবার আর বাকি যাদের ছিল তা যদি গিয়েছিস না বলে দেবে এবার ওদেরকেও পটিয়ে পাতিয়ে আমরা নিয়ে গেছি এবার ওকানটাই গিয়ে দেখছি এবার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 এই web গুলো চার পাঁচ গর্ত করা ছিল যাতে ধরো হাতি যদি চলে আসে রাত্র বেলায় ও আরকি ফোট করে ঢুকে পড়তে পারবে না আরকি ওই গর্তের মধ্যে পরে যাবে এবার ওখান দিয়ে পেরোনোর জায়গা আছে এবার ওই রকম পেরিয়ে বলছে চল ওই দিকদিয়ে যাবো গিয়ে ওই দিকে train এর রাতে যে line আছে না ওখানে কি হয় সিংহের মতো দেখায় train এর রাস্তা দিয়ে সে line ধরে ধরে সো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

পুরো পুরো ওই রকম ছড়ানো আমরা বলছি আচ্ছা মানে আমরা বুজতে পারছি না যে ওটা কি exactly কি ছিল ওরাই ভাবছে ভাই পুরো শক্ত হয়ে গেছে ভাই এই জিনিস গুলো কি আচ্ছা এই গুলো কি আমাদের পিঁপড়ের বাসা যেগুলো বানাই ওই পিঁপড়েগুলো মাটি তুলে তুলে আচ্ছা আচ্ছা মানে বিজ্ঞদের মতো আমরা করছি এই আছে আচ্ছা না একজন বলছে না এই একজন বলছে না এটার মধ্যে তো বাঘের potty হ্যান ত্যান এই রকম

ওটাকে খোঁচাচ্ছি সব থেকে হাসি হচ্ছে এবার বলছে তোমাদেরতো ভারী সাহস দেখতাছি তোমরা এই দিকে চলে এস তোমাদের mam জানে

তখন ও আরকি বোঝাচ্ছে যে জঙ্গল ব্যাপারে বলতে তার পরে আমাদেরকে যে liner নিয়ে গেছিলো ওখানে আমরা সব ওই রকম হাত ধরে ধরে একদম সেই cinema র মতো feel হচ্ছে আমাদের তো এমনিতে girls collage ছিলো আমাদের নিজেদের কি নিজেরাই সব কিছু আরকি ওরকম করবে সব মজা টজা করে অরে হটাৎ ওই হাতি জঙ্গলের মধ্যে থেকে অনেকতা দূরে থেকে ওই হাতির ডাক শুনতে পেয়েছি কেও কাওকে চেনে না সব বাই বাই করে ছুট পাঁচমিনিট potty টা ছিল তার মধ্যে ধর্ম করে পরে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 ওই তারপরে আমরা ওখান থেকে ওই খানে আসছি তার পরে আবার বাঁদরের ও একটা scenes আছে বাঁদরটাকে যেমন এই ঘরের মধ্যে থেকে দেখতেছি বাদর আর কি খুব নাচ্ছে এই দিক থেকে ওই দিক আমি খে বাদাম খেতে খেতে ওকে দেখছি আমি আরে হয় না ওদেরি খুব ও চলছে এই গাছ থেকে ওই গাছে ও যে আমাকে দেখতাছে আমিও সেই ব্যাপারটা feel করি নাই হটাৎ

অরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উপর থেকে খোলা কিন্তু আমি খাতের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে চিৎকার করছি ওরে বাবারে বাঁচাও আর এই দিকে দরজা খোলা কিন্তু বাদর আসলে এমনি মানে এই সব করেছিলাম কিন্তু খুব মজা হয়েছিল ওই টুকু friend দের সঙ্গে মানে আহ last time আর first time যাকে বলে হেবি মজা করেছিলম এই আমরা মোটামুটি শান্তিনিকেতন যাওয়া টাই school এ শান্তিনিকেতন যাওয়াটা বন্ধুদের সঙ্গে ওই frist and last day ব্যাপার স্যাপার তার পরে আর কোথাও যায় হয় নি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

তবে মজা হয়েছে সেখানে একজন খালের মধ্যে পরে গিয়েছিলো তাকে আমি বাঁচাতে গিয়েছিলাম মানে আমাদের class এ সব থেকে নিজেকে বিশ্বের সুন্দরী ভাবা মেয়ে মানে বিগ্য সব কিছু জানে এই রকম একটা মানে ওকে সব কিছু জানতে হবে এই রকম একটা attention created যাকে বলে ওকেই সবাই দেখবে এই রকম একটা ব্যাপার ওই রকম ঢং করতে গিয়ে একটা আর কি ওই যেগুলো হয় না দাঁড়ান বলছি অরে ব্যাঙের ছাতা গুলো ওটা একটা নতুন species ছিল ওটাকে দেখার জন্য ওই যে mam বলছি যে একবারে হুর মুড়িয়ে নেমে গেছে দেখতে হুড়মুড়িয়ে গড়িয়ে পুরো খালের মধ্যে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

পুরো ডুবে গেছে এবার আমার হটাৎ আর আমার না এইসব গুলো প্রচুর আর কি ওই সবাই বলে silk slik পনা আছে মানে কেও ধরো বিপদে পড়তেই তার সঙ্গে আমার যতই শত্রুতা হোক আমি তাকে গিয়ে বাঁচাতে চলে যাবো আমি মানে personally ওকে আমি পছন্দ করতাম না বহুত নোট্যাংকি করতো বলে পরে আমি ওকে বাঁচাতে গেছি এদিকে আমার বন্ধুরা দেখছি আমাকে কোমরে ধরে রেখেছে আমাকে যাইতে দেবে না বলছে পড়েছে ভালো হয়েছে নিয়ে সে ওই রকম করে যাচ্ছে তুই যদি ওখানে পারতিস টেনে বদলে তখন কি বলবো তোকে যেতে হবে না অন্য কেও এসে বাঁচাবে এবার তখন আমরা চিৎকার করছি যে mam ও পরে গেছে পরে গেছে তার পর বলছে তখন সবাই দৌড়াতে দৌড়াতে এলো expression করা হলে না তাকের আবার যা ধুইয়া মুইয়ে washroom থেকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে ভিজে ভিজে বাড়ি চলে গি ও পছন্দ করতো না তার বাইরে করেই ওকে যেতে হয়ে ছিল মানে মানে হয় না যে যেটা পছন্দ করে না তার সঙ্গে সেটাই হয়

কি কান্ড আমি না মানে যেখানেই মানে মোটামোটি ওই ওই টা আমি কোনোদিন ভুলবো না আমি দৌড়া বাঁচাবো ধর যেতেদে আমাকে এদিকে আমাকে আমার বন্ধুরা টানছে না তুই যেতে পারবি না ও পড়ুক ওখানে ওখানে হবু ডুবু খাক উ আমি এখানি বলছি তো আপনাকে আমার চোখের সামনে ওই scene টা ভাসছে খুব মজা করতাম collage এর একটা time এ

না না না আমাদের না খুবই streak ছিল আমি collage কোনোদিনও bunk করতে পারি নাই আমাদের ঠিক ধরে নিতো আমাদের যেহেতু গুটি কয়েক প্রাণী ছিলাম তো আমরা আর পেছন মানে last bench কিন্তু last bench করে প্রতিটা মানে student টি ওরা follow করতো মানে heavy street ছিল madam টা নাহলে কি করতো বোলো তো ওই সালে নাহলে ওই যখন আমাদের practical খাতা time থাক তো না গ্যাস গ্যাস করে টাকা কেটে দিতো তো আমি ভাবতাম কষ্ট করে পড়ছি উফ কি করে যে কাটে একটু খানিক এদিক থেকে ওদিক হলে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 না না আমার এই রকম এইরকম না ব্যাপারটা হচ্ছে যে আমি যে collage এ পড়েছি না সেখানে অনিকগুলো মেয়ে ছিল তো এই মাজে মাজে আরকি collage কাটিয়া চলে যেতাম এদিক ওদিক তো ও কিছু মনে করতো না যে ঠিক আছে গেছে যাক কি আর করবো ওই বছরের শেষে attendance কম attendance এর জন্যে একশো টাকা দেড়শো টাকা লিয়া ঠিক আছে ছাড়েন সে দিয়ে দেয় যাব হ্যাঁ আমার collage কোরিয়া ওনাদের থেকে নিতো একশো টাকা ওদের মনে ওটা হচ্ছে হচ্ছে মানে উর্তীর income ফেলতো মনে হয় তার per student যদি একশো টাকা করে নিতো তালে বলুনতো কত income হতো ওদের

অরে ভাবতে হচ্ছে এরকম কি এত গুলো কাজ করছি তার পরেও তারপরে আর কি তারপরে শেষের দিকে বলাম যাই বলি না আর collage এ যা তুই টাকা তো নিবি এমনিতেও নে অম্নিতেও নে হ্যাঁ আমি আমি মোটামোটি collage টা ও diligently করেছিলাম fast year টা যে হ্যাঁ ঠিক আছে এবার collage করতে হবে collage এ উঠে গেছি খুব serious ব্যাপার স্যাপার পড়াশোনা করতে হবে হ্যান ত্যান খুব খুব মন দিয়ে তখন collage করছিলাম fast year এ খুব ভালো attendance ছিল second year এ সেটা half হলো খাই দিয়া যে সেটা গুটি কয়েক হাতে গোনা pass এ গিয়ে ছিলাম তখন আমাদের ডানা গজিয়ে গিয়েছিলো আর কি হ্যাঁ ততো দিনে আমাদের ততো দিনে আমার আমার তো আহ মানে আমি specially নিজে টা বলছি আমার তো কিছু না হলেও ডানা গজায়ের গিয়েছিলো কারণ আমাকে আবার কাল আ ও যে যে mam টা আমাকে পড়াতো মানে যে mam টা basically class class করতো collage এ HOD পরে তিনি ছিলেন তো উনি তো আমাকে personally ডেকে বলেছিলেন তুমি না এতো দুষ্টু এতো দুষ্টু তোমার মতো মাইয়া আমি দেখি নি কেনো দিনও class করতে করতে কে phone ঘটে এই রকম ভাবে class করার হয় class করো নাহলে করো না এই রকম ভাবে আমার এখানে অসস্মান করো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 তুমি এতো দুষ্টু কিন্তু তার পরে আবার ভালো ব্যাস্ত খুব ও ভা মানে যেহেতু পড়াশোনায় খুব একটা মানে পড়াশোনাটা তো ঠিক থাকি করতাম না এ মানে ফাঁকি মা ফাঁকি মারতাম তারপরে উম আহ ইয়ে আপনার ও দুষ্টুমি করতাম সবাই কে জ্বালাতন করতাম লোকের পিছোনে লাগতাম teacher দের পিছনে লাগতাম সেটা আলাদা বেপার কিন্তু আমি পড়াশোনাটা ঠিক ঠাকই করতাম

হ্যাঁ ওটাই ওই আমাদের same ই হতো মানে পড়াশোনা যদিও ঠিক থাকতো তাহলে কিছু বলতো না কিন্তু প্রচুর তালে আর কিছু বলতো না হ্যাঁ সেটাই freak ছিল এই বাবা কে ডেকে দেব এই guardian কে ডাকবো এই হ্যান করবো এই ত্যান করবো আমার তো মনে হতো যে আমার school নো ওটা collage না ওটা আমার school ছেড়েদে মা কেন এই collage এ ভর্তি হয়েছি হ্যাঁ অন্য collage এ আমরা এই করছি আমরা সেই করছি আজকে আবার প হ্যাঁ অনিকটা time হয়েগেলো হ্যাঁ ঠিক আছে চলো রাখলাম bye

Hello Hello! Hello, ma'am আমি আশীষ বিশ্বাস বলছিলাম। আলোচনার শুরুতেই ma'am আমি আপনাকে কৃষি সম্বন্ধে জানাতে চাই। কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কৃষক মূলত রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলাই। আর আমরা সকলেই সেই ফসল খেয়ে বেঁচে আছি। অবশ্যই কৃষকের এই কাজকে সম্মান জানানো উচিত। তবে অনেকেই রয়েছেন যারা কৃষকদের তাচ্ছিল্য কোরে থাকেন। এমন ব্যক্তিগণ একবার ভাবুন কৃষকেরা চাষ না করলে, আমরা কি খেয়ে বাঁচতাম? বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ।

তাদের ন্যায্য মূল্য ফসল বিক্রি করতে পারে না। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে কৃষকরা। অন্যান্য পেশার ব্যক্তিদের মতো কৃষকদের জীবনযাত্রার মান তেমন উন্নত হয় না। এর পরেও কৃষকরা, সুখী কৃষকদের কেন্দ্র ক'রে এই বিশেষ আলোচনাটি নিয়ে উপস্থিত হয়েছি আমরা আমাদের আলোচনার মাধ্যমে কৃষকদের নিয়ে সুন্দর কিছু উক্তি ও গুরুত্বপূর্ণ কিছু কথা প্রদান করবো। অনেকেই বর্তমান সময়ে কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন। গ্রাম অঞ্চলে প্রায় সকলেই কৃষিকাজের সাথে সরাসরি সংযুক্ত। বর্তমান কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার রয়েছে। বিভিন্ন ধরণের কীটনাশকের ব্যবহার শিখেছে কৃষকগণ। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে খুব সহজেই মাঠের কাজ করা সম্ভব। বর্তমানে যদিও ইতিপূর্বে কৃষকদের

অনেক কৃষক ভায়েরা তাদের ওপর ভিত্তি ক'রে উক্তি উহ গুলো অনুসন্ধান করে থাকেন। মূলত তাদের সহযোগিতা করার জন্য আমরা এই আলোচনাটি নিয়ে এসেছি। কৃষকরা কৃষকরা নিঃসন্দেহে উহ মহান ব্যক্তি। এরা দেশের মানুষের খাদ্য যোগান দেয়। তাদের প্রতি কৃতজ্ঞ~ উম কৃতজ্ঞতা প্রকাশ কোরে, প~প্রয়োজন রয়েছে। সম্মানী এই ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় বেশ কিছু তথ্য প্রদান করবো। আজকের আলোচনার সম্পূর্ণ আলোচনার কৃষকদের কেন্দ্র কোরে জ্ঞানী ব্যক্তিদের মতামতের পাশাপাশি কৃষকদেরকে কেন্দ্র করে সেরা ও সুন্দর কিছু কথা তুলে ধরবো, আমরা। সুতুরাং সুম্পূর্ণ আলোচনার সাথে কৃষকদের কেন্দ্র ক'রে বিশেষ ব্যক্তিদের মতামত, আমাদের সংগ্রহ করতে পারেন, আমাদের এই আলোচনা থেকে। আপনি কি কৃষকদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু মতামত প্রকাশ করতে চান? কিংবা অন্যান্য জ্ঞানী ব্যক্তিদের মতামতের বিষয় সম্পর্কে জানার আগ্রহ রয়েছে? আমার মতে মহান ব্যক্তিদেরকে কেন্দ্র কোরে এই কৃষক দের সুন্দর ও সেরা কিছু কথা আমি বলতে চাই। শিশুদের কেন্দ্র করে বিশেষ কিছু ব্যক্তিগণ সুন্দর কিছু মতামত প্রকাশ করেন, তাদের মধ্যে আমিও কিছু বলতে চাই। কৃষক জাতি হচ্ছে এমন এক জাতি, যারা চাষবাস না করলে আমরা সাধারণত কোনো খাবারই পাবো না। কিন্তু কৃষকদের যে ন্যায্য মূল্যটা সেটা তারা পাচ্ছে না।

অনেকেই কৃষকদের নিয়ে সুন্দর কথা বলেন। তাদের সহযোগিতার জন্য কৃষকদের কেন্দ্র কোরে প্রদানকৃত কিছু সুন্দর caption কথা তুলে ধরছি আমাদের আলোচনার এই পর্যায়ে। সুতরাং আমাদের সাথে থেকে কৃষকদেরকেও কেন্দ্র ক'রে প্রদানত সুন্দর ও সেরা কিছু আপনিও ব্যবহার করতে পারেন। কৃষকেরা সকালে উঠে মাঠে চাষবাস করা থেকে শুরু করে, রাত্তির পর্যন্ত আমাদের জন্যই খেটে যাচ্ছে। তারা যদি ঠিকমতো চাষবাস না ক'রে, আমাদের কাছে খাবার না তুলে দিতো আমরা হয়তো ঠিক মতো খাবারই খেতে পারতাম না। তবুও কৃষকরা কৃষকদের ন্যায্য মূল্য পাচ্ছেন না। কৃষকরা মূলত রোদ বৃষ্টি পুড়ে, বৃষ্টিতে ভিজে, ফসল ফলায়। আর আমার সকলেই সেই ফসল খেয়ে বেঁচে আছি। অবশ্যই কৃষকদের এই কাজকে সম্মান জানানো উচিত। তবে অনেকেই রয়েছেন যারা কৃষকদের তাচ্ছিল্য করে থাকেন। এ~এমন ব্যক্তিগণ একবার ভাবুন কৃষকেরা চাষ না করলে আমরা কী খেয়ে বাঁচতাম? উম ভারত তো একটা নদীমাতৃক দেশ, এর ফলে দেশের মাটি অনেক উর্বর। এখানে ভালো ফসল ফলানো সম্ভব। তবে ভালো ফসল ফলাতে কৃষকেরা তাদের ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে পারে, উম বিক্রি করতে পারে না। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে কৃষকেরা। অন্যান্য পেশার ব্যক্তির আহ মতো কৃষকের জীবনযাত্রার মান তেমন উন্নত হয় না। এর পরেও কৃষকেরা সুখী, কৃষকদের কেন্দ্র করে এই বিশেষ আলোচনাটি নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আলোচনার মাধ্যমে কৃষকদের নিয়ে সুন্দর কিছু কথা বলতে অনেকেই বর্তমান সময়ে কৃষিকাজের সাথে সংযুক্ত রয়েছে। গ্রাম অঞ্চলের প্রায় সকলেই কৃষিকাজের সাথে সরাসরি সংযুক্ত। বর্তমান কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার রয়েছে। বিভিন্ন ধরনের কীটনাশকরে ব্যবহার শিখেছে কৃষকগণ। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে খুব সহজেই মাঠের কাজ করা সম্ভব। বর্তমানে যদিও ইতিপূর্বে কৃষকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল ফলাতে হতো। সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য কৃষিকাজ বেছে নিয়েছে অনেকেই। এতে কোরে কোনো ধরনের সমস্যা ছাড়াই, মাঠে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহন করে তারা। উহ তারা ঝড় বৃষ্টি উম কে উপেক্ষা ক'রে, অনেক কৃষক ভাইয়েরা তাদরে ওপর ভিত্তি কোরে, উম এই কথাগুলিই বলতে চাই। তারা আমাদের জন্য নিঃসন্দেহে মহান ব্যক্তি। এরা দেশের মানুষের খাদ্য যোগান দেয়। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজন রয়েছে। সম্মানীয় ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় বেশ কিছু ক~কথা, তথ্য প্রদান করবো আজকে এই আলোনার সম্বন্ধে । কৃষকদের কেন্দ্র ক'রে জ্ঞানী ব্যাক্তিদের মতামতের পাশাপাশি আমিও কিছু বক্তব্য রাখতে চাই। কৃষকেরা হচ্ছে সেই মানুষ যারা নিজেদের জীবনকে তুচ্ছ কোরে, আমাদের জীবনকে সুন্দরময় করে তোলার জন্য দিনের পর দিন রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে খেটে যাচ্ছে। তারা চাষবাস কোরে আমাদেরকে মুখে খাদ্য

আমরা কি খাবার পেতাম? নিশ্চয়ই পেতাম না। তারপরও কৃষকেরা কিন্তু আমাদের জন্য খেটে যাচ্ছে।

ও তাদরে ন্যায্য মূল্য না পেয়ে, তারা এই আত্মহত্যার পথটি বেছে নিচ্ছে। আমাদের মতে তাদের পাশে দাঁড়ানো উহ কৃষকেরা নিঃসন্দেহে আমার মতে, মহান ব্যক্তি। অনেকেই বর্তমান সময়ে কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন। গ্রাম অঞ্চলের প্রায় সকলেই কৃষিকাজের সাথে সরাসরি সংযুক্ত। বর্তমান কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার রয়েছে। বিভিন্ন ধরনের কীটনাশকের ব্যবহার শিখেছে কৃষকগণ। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে খুব সহজে মাঠের কাজ করা সম্ভব হলেও, কীটনাশকের ফলে, খাবার ক্ষেতে আমাদের প্রচুর ক্ষতি হয়। কিন্তু কৃষকদের তুলনায় যারা উহ ন্যায্য মূল্যটি গ্রহণ কিনছে তাদের কাছ থেকে, তারা তো ন্যায্য মূল্যের দাম দিচ্ছেই না। এবং খাবারের সাথে রং মেশাচ্ছে। যার ফলে কী হচ্ছে? আমাদের শরীর খারাপ হচ্ছে এবং কৃষকদের ন্যায্য মূল্যও পাচ্ছে না। আমরা সকলেই সেই ফসল খেয়ে বেঁচে আছি, অবশ্যই কৃষককে এই কাজের সম্মান জানানো উচিত। নির্দ্বিধায়

কৃষকেরা তাদের ন্যায্য মূল্যর ফসল বিক্রি করতে পারে না। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে কৃষকরা। অন্যান্য পেশার ব্যক্তিদের মতো কৃষকদের জীবনযাত্রার মান তেমন উন্নত হয় না। এর পরেও কৃষকরা সুখী। কৃষকদের কেন্দ্র ক'রে এই বিশেষ আলোচনাটি নিয়ে এসছিলাম। ধন্যবাদ, আমার নাম আশীষ বিশ্বাস যদি আপনাদের ভালো লাগে তাহলে কৃ~ কৃষকদের নিয়ে একটু ভাববেন। কৃষকদের পাশে দাঁড়াবেন। আমার বক্তব্য এটুকুই। আহ রাখছি। Thank you

আচ্ছা কিভাবে কি কি criteria আছে সেটা যদি বলেন খুব ভালো হয়। আচ্ছা প্রথম কথা আমি বলতে চাই এই যে document গুলো আপনাকে submit করতে হবে এগুলো online মাধ্যমে না আহ আপনাদের সাথে দেখা করে আপনাদের যারা agent আছে তাদের সাথে কথা বলে আরকি মানে আমি online এ ঠিক বিশ্বাসী নই অতটা তো offline যদি সম্ভব হয় ভালো। তো আপনি আজকে call করলেন তো আপনার যদি একটা call number বা ID দিয়ে দেন তাহলে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা করে আরকি ব্যাপারটা কথা বলা যেতে পারে। আচ্ছা ঠিক আছে আহ তাছাড়াও এগুলো যে form fill up করতে হবে। এগুলো তো হতে থাকে ব্যাপারটা কি Installment এও কি আমি এগুলো নিতে পারি মানে Installment system আছে এগুলোর? যে ধরুন আহ অত তো সাধ্য নেই এখন যে সময় বুঝতেই পারছেন। তো আমি যদি ব্যাপারটা Installment এ আস্তে আস্তে আহ সেটাকে পরিপূরণ করি এরকম কিছু উপায় থাকে? হ্যাঁ অবশ্যই মানে এক সাথে তো ইয়ে করতে পারবো না মানে minimum আপনার বুঝতেই পারছেন অতটা huge amount তো একে বারে তো এইভাবে দিয়ে দেওয়া সম্ভব নয় যেরম বললেন সেরম হারে আরকি ধীরে ধীরে Minimum কিছু offer এর মাধ্যমে যদি একটা থাকে সেটা হলে আরো বোধ হয় better হয়। আমার দু লাখ টাকা নেওয়ার এ ছিল আর কি আহ খুব একটা যেরকম ভাবছেন দশ লাখ ওরকম কোনো ইয়ে নয়। দু লাখ টাকা আরকি হলে ভালো হয়। এরকম type এরই আরকি ভেবে রেখেছি। তো

আচ্ছা ঠিক আছে আহ সাত লাখ টাকাই আহ ধরে নিন। তো ওটার তাহলে আমার monthly কি কি ভাবে ওগুলো পরিপূরণ করতে হবে তাহলে?

আসলে sir বুঝতেই পারছেন আহ এরকম একটা situation এখন করোনা তো এই সময়ে ব্যবসায়ের আঁ তুলনা মূলক ভাবে সেরকম ভাবেও চলছে না আমার একটা নিজেরও business আছে তো সেই ভাবে হয় তো এখন আমদানি রপ্তানির ব্যাপারটা কারণ বুঝতেই পারছেন এইগুলো তো খুবই কম down এখন রীতি মতো তো এইভাবে এখন আমার একটা plan ছিল নেওয়ার তো ওই ভাবে হয়তো huge পরিমানে amount হয়তো সম্ভব নয় এই ভাবে আস্তে আস্তে তো ওটার জন্যই আরকি এইগুলো আমরা ভেবেছিলাম আরকি। তো minimum তো লাগবেই এখন বুঝতে পারছেন আহ কয়েক লাখ টাকা loan তো ওগুলোই আরকি পরিপূরণের জন্য কিছু যদি offer থাকে

হ্যাঁ হ্যাঁ হবে আমার ওরকমই আঁ কিছুটা budget ছিল আরকি আহ তো ওর মধ্যেই আমার সব পরিপূরণ হয়ে যাবে আরকি। ওটার জন্যই না না আমার একটু বেশি সময় লাগবে। আট বছর মতো তো লেগে যাবে আরকি বুঝতেই পারছেন এটা যথেষ্ট huge amount তো minimum সময় তো লাগবেই।

আচ্ছা তার আগে একটু বলে দিতে চাই আমি দেখলাম appointment নিতে হবে আপনাদের website এ আরকি follow করলাম আরকি আপনার সাথে কথা বলতে বলতে। তো এখানে যেটা হচ্ছে appointment নিতে হবে তারপর meeting director এর সাথে কথা বলতে হবে। তারপরে যে অন্যান্য যে expectation আছে ঐগুলোর জন্যও তো সমস্ত huge একটা দিন সময় লাগবে তো ওগুলো সব আপনারাই দেখে নিচ্ছেন তো?

আচ্ছা sir আর একবার যদি বলেন আপনি আহ আমাদের এখানে number of interest মানে কত দিনের মধ্যে মানে আমায় ইয়ে করতে কত বছরের মধ্যে আরকি আমি ভেবেছিলাম আট বছরের মধ্যে হবে। আমার age twenty three আহ আমার চাকরি বলতে আমি private form এ একটা কাজ করি কিন্তু তার সাথে সাথে আমি আমার একটা business আছে নিজেস্য। ওটা সকালের দিকে করে আরকি সমস্ত মিটিয়ে তারপরে আমি যাই আরকি। এর জন্য আরকি যেটুকু করতে হয়। আমি প্রথমের বললাম যেহেতু business টা একটু down আছে। আহ তো বুঝতেই পারছেন এখন situation covid third web চলেই এলো এখন আহ সব বাইরে থেকে সব জিনিসপত্র আশাও বন্ধ হয়ে গেছে। তো ওই গুলোর জন্য একটু অসুবিধা হচ্ছে আরকি।